এটা একটা চার্চ -এর ছবি। এখানে যিশুখ্রিস্টের মূর্তি রয়েছে। এখানে অনেক লোকজন ঘুরতে এসছে চার্চ -এ। চার্চ -এর চারিপাশটা রেলিং দিয়ে ঘেরা।

এবং টাকা জমা দেওয়ার জন্য এখানে আসে। এছাড়াও ব্যাংক -এর আরো অনেকরকম কাজ আছে সেগুলি করার জন্যও--

এটি একটি টায়ার -এর দোকান দেখা যাচ্ছে। দোকানটির নাম মা তারা টায়ার সেন্টার । এখানে সি .এ. - এর কোম্পানির টায়ার পাওয়া যায়।